ছবির মধ্যে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

এখানে ছবিটির মধ্যে দুটি সুইমিং পুল রয়েছে।

সুইমিং পুল -এর পাশে কতগুলি বেড রাখা হয়েছে।

এখানে ছবির মধ্যে অনেকগুলি গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে ছবির মধ্যে অনেকগুলি গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একজন মানুষের ছবি তোলা হয়েছে।

একটি বাইক রয়েছে যার উপর একজন মানুষ বসে যাচ্ছেন।

ছবিটিতে একটি গহনার দোকানের অভ্যন্তরীণ সাজসজ্জা দেখা যাচ্ছে।

পেছনের প্রেক্ষাপটে যীশু খ্রীষ্টের ক্রুশবিদ্ধ প্রকৃতি রয়েছে।

এই ছবিতে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি দম্পত্তি একসঙ্গে কেক কাটছেন।

এই ছবিটিতে একটি বিদ্যালয়ের প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি বড় বড় গাছের ছবি তোলা হয়েছে।

এখানে ছবির মদ্যে অনেকগুলি ফটো ফ্রেমের ছবি তোলা হয়েছে।

কতগুলি ঠাকুরের ফোটো রয়েছে।

এই ছবিতে কিছু মানুষ একটি মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন।

উপরের তাক-ক গুলিতে থার্মাস বোতল ইস্ত্রি এবং অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছে।

এখানে দুটি প্রেসার কুকার আছে।

রুমের ভিতরের দেওয়ালটি সাদা রংগের কালার করা হয়েছে।